''এটি হচ্ছে একটি স্কুল যেখানে ম্যাম দাড়িয়ে আছে আর কয়েকটি শিক্ষার্থী যারা তাদের প্রোজেক্ট তৈরি করছে আর ম্যামটি সেগুলি মনোযোগ দিয়ে দেখছেন।''